আমরা এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র দেখতে পাচ্ছি। স্বাস্থ্য কেন্দ্রটি স্বাস্থ্যকেন্দ্রের ঘরটি ছাদ দিয়ে তৈরী। স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি রাস্তা দেখা যাচ্ছে।